এই প্রথম হচ্ছে ব্যায়াম আমাদের উচিত প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ minute করে ব্যায়াম করা আমরা যদি তিরিশ চল্লিশ মিনিট ব্যায়াম করতে না পারি তাহলে অন্তত পনেরো minute এর জন্যও হলেও ব্যায়াম করা উচিত, কারণ যখন আমরা ব্যায়াম করি আমাদের শরীর থেকে একটা hormone নিঃসৃত হয় যাকে অনেকে good mood hormone ও বলে থাকে ও আচ্ছা নাম কি hormone টার?

ক্ষমতা কিন্তু সম্পৃক্ত এটা অবশ্যই জানেন জ্বি জ্বি অবশ্যই আচ্ছা যারা ধরেন আমরা ব্যায়াম করতে বের হতে পারবেনা তারা আসলে কি করবে বা এই শীতে তো আপনারা সবাই বাইরে যেতে চায় না যে এই শীত সেখানে ল্যাপে কম্বল থেকে আমরা বের হতেই চাইনা তো আসলে তখন কি ভাবে তারা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা টা আর কি কি বলে বাড়াতে পারে আর কি এটা আপনি একটা খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন আমি বাইরে ব্যায়াম করা কি পছন্দ করি তবুও যদি কেও একান্তই না চায় আহ বাইরে গিয়ে ব্যায়াম না করার সে ঘরে থেকে কি ভাবে ব্যায়াম করবে তাহলে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 আচ্ছা আহ আমার একটু একটা প্রশ্ন ছিল ছোট প্রশ্ন আমার meditation টা কী একই জিনিস নাকি?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 যে প্রয়োজনীয় শক্তি minerals vitamin এগুলোর ঘাটতি দেখা দিবে যার কারণ রোগ প্রতিরোধ ক্ষমতাই কমে যাবে আচ্ছা পর্যাপ্ত পানি পান বলতে আসলে আপনি ঠিক কতটুকু পরিমান পানি পান করা উচিত আসলে আমাদের? প্রতি ঘন্টায় কি আধা liter করে খেলে কি সেটা পর্যাপ্ত হবে? পানি কিন্তু বেশি খাওয়া উচিত আবার কম খাওয়া উচিত না American একটি academy থেকে জানা গেছে একজন পুরুষ এর দৈনিক প্রায় চার litter এবং নারী দেড় জন্য প্রায় তিন litter পানি খাওয়া উত্তম আহ জ্বি অনেকেই মনে করে বেশি পানি খেলে হজম শক্তি বাড়ে এটা আসলে আহ কত টুকু যোক্তিক আমার আসলে মনে হয়না আর আমরা কিন্তু দে~ আপনি দেখবেন যে আমরা কিন্তু দিনে প্রায় চার litter পানিও মনে হয় খাইনা আমরা দিনে আপনার যেই তিন বেলা আপনার নাস্তা করি বা মানে তিন বেলা এক বেলা নাস্তা করি আর একবেলা ভাত খাই বা দুপুরের খাবার খাই আর একবেলা রাত্রে যখন খাই তো সেই সময় টুকুই কিন্তু আমরা ভাতের সাথে খাবার সাথে যে কোনো খাবার সাথে পানি টা খেয়ে ফেলি সাথে সাথে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা পর্যাপ্ত পরিমান পানিও খাইনা আবার সেই আহ আপনি কি বলেন নিয়ম অনুযায়ী কিন্তু পানি টা খাওয়া হয়না তাই

বেড়ে অতিরিক্ত হয়ে যাবে তাতে কিন্তু বেশি পানি পান করাতে হিতের বিপরীত হতে পারে জ্বি আসলে অনেক ধন্যবাদ আচ্ছা এছাড়া উম আর কি কি করা যাই যদি আর একটু বলতেন আর কি সংক্ষেপে আমাদের উচিত বাইরে ঘুরতে যাওয়া নতুন প্রকৃতি দেখ~ গেলে নতুন পরিবেশে গেলে আমাদের mood টা কিন্তু automaticly ভালো হয়ে যাই যা আমাদের দুশ্চিন্তা কমাতে অনেক বড়ো একটি প্রভাব ফেলে তারপর রক্ত চাপ নিয়ন্ত্রণ এ আসে আমি diet এর ব্যাপারে বলতে ভুলেই গিয়েছিলাম আহ আমাদের আহ সুন্দর কিন্তু diet করতে হবে অতিরিক্ত fat খাবার গ্রহণ করা যাবেনা অতিরিক্ত cholesterol আহ oily food এগুলো আমাদের শরীরের জন্য খুবই আহ ক্ষতিকর যেমন আপনি ধরেন fast food আহ বা fast food বা এই আহ আমিস জাতীয় খাবার গুলো যেগুলোতে অতি পরিমান চর্বি রয়েছে এগুলো হচ্ছে আমাদের একদম ই avoid করাটাই আমি উত্তম বলে মনে করি জ্বি আসলেই আপনি খেয়াল করলে দেখবেন যে আমরা প্রায় সময় ই কিন্তু বাইরে খাবার খাই ঘরের খাবারের থেকে আমরা কিন্তু বাইরের খাবার টাকেই বেশি প্রাধান্ন দিই যেমন আমরা অনেকে অনেকসময় office এ থাকি আবার অনেকসময় আমরা class করি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

আমরা আমাদের উচিত যে সকাল সকাল ঘুম থেকে উঠা সর্বনিম্ন হলেও আমাদের ছয় টা থেকে বা সাত টার দিকে ঘুম থেকে ওঠা সেইদিকে আমরা ঘুম থেকে উঠি দশ টা থেকে এগারো টা বাজে আবার আমরা ঘুমাতে যাই ও সময় মতো না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 এছাড়াও আহ রাত্রে আমরা speening করি সেক্ষেত্রে আমাদের চোখে কিন্তু বিভিন্ন ধরণের সমস্যা হয়, আবার ধরেন আমরা খাবারের routine ঠিক রাখিনা যেমন আমাদের খাবারের routine এ আহ দুধ থাকে না তারপর আহ ঠিকভাবে আমরা যে কোনো ধরণের যেমন হ্যাঁ যেমন ডিম তারপরে হচ্ছে প্রয়োজন শাক সবজি সবুজ শাক সবজি সেগুলো কিন্তু আমরা খাইনা বলতে গেলে তো এই সব জিনিস যদি আমরা না খাই তাহলে কিন্তু আমাদের শরীর এর কার্য ক্ষমতা টাও আহ এক পর্যায়ে বাড়ে না এবং শরীরের এক পর্যায়ে বাড়বে কি ভাবে সেই ক্ষেত্রে সে তো নিজেই চলতে পারেনা তাইনা? তারপরে ধরেন আমরা পানি খাইনা পানি পরিপাকে বা হজম করতে কিন্তু হজম এ আপনি এটি আপনি ঠিক বলেছেন যে আমাদের সকাল এ আহ সকাল এ যখন উঠতে হবে এমনি রাতের ও আমাদের timely ঘুমোতে হবে এতো হচ্ছে আমাদের ঘুম এর যেই সময় টা ঐটা কিন্তু ঠিক রেখেই আমাদের সারা দিন এর যে কার্যাবলী সেগুলো সম্পাদন করতে হবে

আপনি কিন্তু হয়তো জেনে থাকবেন english এ একটি প্রবাদ বাক্য আছে early to bed and early to rise makes a man healthy wealthy and wise কিন্তু এটা আসলে আমরা কয় জনই বা আহ কি বলে অনুসরণ করি তাইনা? হ্যাঁ হ্যাঁ অনুসরণ করাটা কিছুটা difficult but আমাদের চেষ্টা টা কিন্তু করতে হবে কারণ আমাদের দেখা গেলো যে versity assignment বা অন্যান্য আহ এই study র জন্য বা official কাজ এর জন্য আমাদের রাত্রে আহ সময় মতো ঘুমোনো টা কিছুটা difficult হয়ে যায়

আর যা আমাদের যত টুকু সম্ভব যত সাধ্য আমাদের চেষ্টা করতে হবে যে একটা sound sleep এর জন্য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 আমরা নতুন পরিবেশ এ গেলে নতুন পরিবেশ এর সাথে কিছুটা খাপ খাইয়ে নিতে পারি হ্যাঁ হ্যাঁ আপনি যখন ঘুরতে যাবেন আপনি আপনার সকল ব্যাস্ততা ভুলে যখন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 আহ নতুন ধরণের একটি সতেজতা আপনি উপভোগ আহ নিজের মতো feel করতে পারতেছেন

সবার ই এইরকম মানে আহ সময় সুযোগ করে এইরকম আহ ভ্রমণ আসলে এই ধুলো মাখা শহরের মধ্যে আমরা কিন্তু সেই ভাবে আহ কি বলে প্রকৃতির সার্নিধ্যে পাইনা তো সেই প্রকৃতির সার্নিধ্যে পেতে হলেও আমাদের কে আহ আহ দেখা যাই দুই একদিন করে সময় করতে হয় সেই সময় টুকু কিন্তু আমরা

এই যান্ত্রিক জীবনের মধ্যে আসলে আহ free সময় বের করাটাও খুবই

চাপ হয়ে গিয়েছে আর কি তারপরে আমাদের যত টুকু সম্ভব আমাদের আয়ত্তের মধ্যে যতটুকু সময় রয়েছে আমরা আমি মনে করি যে আমাদের চেষ্টা করা উচিত যে অন্তত আহ কিছুটা সময় নিজের জন্য নিজের family এর জন্য কিছুটা সময় রাখা উচিত

আমি ব্যাস্ততার জন্য তেমন ঘোড়া ফেরা করা হচ্ছে না এই recent ই তো আমি ঘুরতে গেছিলাম হচ্ছে সেই দুই হাজার বাইশ সালে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 আহ last কবে ঘুরতে গিয়েছেন

সময় আপনার করা হয়না আমি last ঘুরতে গিয়েছি কবে আরো maybe এক বছর এক বছর দেড় বছর আগে সেটা তো অনেক সময় গেছে সেই ক্ষেত্রে আমার শরীরেও কিছুটা চাপ পড়ছে আমি

personally ঘুরতে পছন্দ করেন জ্বি ঘুরতে পছন্দ করি তবে সময় করে উঠতে পারিনা যার কারণে আমার শরীর এ অনেক চাপ পরে আহ মানে আর কি বলবো আর যান্ত্রিক শহরে থাকি তো ব্যাস্ততার আমি আমি যাই আপনি সময় বের করে আপনার আহ ঘোড়া ফেরা করুন আপনার পরিবার পরিজন দেড় সাথে খুব ভালো সময় কাটুক

জ্বি জ্বি আসলে এইভাবে আসলে আমাদের স্বাস্থ্য কে উম পরিচালনা করা দরকার এইভাবে আমাদের এটা এটা আমাদের আমাদেরই দায়িত্ত নিজের সরিল কে নিজের family র স্বাস্থ্য র family member যারা আছে এদের স্বাস্থ্যর দিকে আসলে আমার একটু ব্যাস্ততা আছে তো তাই আর কি আজ যেতে হচ্ছে ভালো আপনার সাথে কথা বলে ভালো লাগলো ভালো থাকবেন আপনি আচ্ছা ভাই আল্লাহ হাফেজ doctor বি আর আম্বেদকর অর্থাৎ ভীমরাও রামজি আম্বেদকর অথবা বাবাসাহেব আম্বেদকর ছিলেন একজন ভারতীয় ব্যবহার শাস্ত্রজ্ঞ রাজনৈতিক নেতা আন্দোলনকারী দার্শনিক। চিন্তাবিদ, নৃতত্ত্ববিদ, ঐতিহাসিক সুবক্তা, বিশিষ্ট লেখক, অর্থনীতিবিদ, পন্ডিত সম্পাদক, রাষ্ট্রবিপ্লবী ও বৌদ্ধ পুনঃজাগরণ বাদী। ইনিই হলেন ভারতের সংবিধানের প্রথম স্থপতি। আজ ওনার জীবনের সম্পর্কে আমরা আলোচনা করবো। আঠারশো একানব্বই সালের চোদ্দই april doctor ভীমরাও আম্বেদকর অসাধারণ নেতা যিনি পরবর্তী দেশের কার্যক্রম সুষ্ঠূভাবে পরিচালনার জন্য সবচেয়ে প্রয়োজনীয় সংবিধান নিয়ে এসে ছিলেন। মধ্যপ্রদেশে তার পরিবারে চোদ্দতম সন্তান হিসাবে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল রামজি মালোজী সাকপাল ও মাতা ছিলেন ভীমা বাই। বলা হয়ে থাকে যে তিনি জন্ম থেকেই প্রতিভাবান কিন্তু ভীমারাও আম্বেদকর জন্মগ্রহণ করেছিলেন। অস্পৃশ্য ও নিন্মশ্রেণী বলে বিবেচিত হতো। ফলে তার জীবন কষ্টে ভরে যায়। আম্বেদকর সহ নিন্মবর্ণের সকল সদস্যরা উচ্চ family র লোকেদের কাছ থেকে বিচ্ছিন্নতা এবং কুসংস্কারের সম্মুখীন হয়ে ছিল। এমনকি school এও তার শিক্ষকরা বৈষম্যের শিকার হন। এমনকি তাকে পানি পাঠ্যস্পর্শ করতে দেওয়া হয়নি। school এর peon তার জন্য পানি আনতেন। আর যাই হোক peon অনুপস্থিত থাকলে তাকে পানির অধিকার থেকে বঞ্চিত করা হতো।

ঊনিশশো সাত সালে তার মাধ্যমিক পাশ করার পর আম্বেদকর তার শিক্ষা চালিয়ে যান এবং ঊনিশশো বারো সালে তিনি স্নাতক সম্পন্ন করেন। ঊনিশশো তেরো ও উনিশশো পনেরো সালের মধ্যে তিনি প্রাচীন ভারতীয় ব্যবসার উপর একটি লিখে ছিলেন। আম্বেদকর তার শিক্ষা অব্যাহত রাখা এবং ঊনিশশো পনেরো সালে তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে- স্নাতকোত্ত্বর করেন। উনিশশো সতেরো সালে তিনি তার doctorate ও পেয়েছিলেন। উনিশশো সতেরো সালে তিনি লন্ডন school of economics এ যান। অর্থের স্বল্পতার কারণে তিনি কিছু সময়ের জন্য তার degree শেষ করতে অক্ষম হন, তবে কিছু সময় পরে তিনি আবার লন্ডনে চলে যান এবং একই college থেকে degree শেষ করেন। আম্বেদকর প্রায় বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন। তিনি মোট নয়টি ভাষা জানতেন ও বিশ্বের ধর্ম অধ্যায়ন করেছিলেন। এবং এইভাবে তাকে তার যুগের সবচেয়ে স্বীকৃত নেতা এবং দার্শনিক হিসাবে বিবেচনা করা হয়। doctor ভীমরাও আম্বেদকর তথাকথিত জন্য ত্রাণকর্তা এবং ঊনিশশো ছয় সালে রমাবাঈ আম্বেদকর কে বিয়ে করে ছিলেন। এর পরেই তাদের যোথকঞ্চ নামে একটি ছেলে হয়। তিনি আবার বিয়ে করেছিলেন কারণ দুর্ভাগ্যবশতঃ রমাবাঈ ঊনিশশো পঁয়ত্রিশ সালে দীর্ঘস্থায়ী দুরারোগ্য রোগে পরে মারা যান। ভারতীয় সংবিধানের খসড়া নিয়ে কাজ করার পর doctor ভীমরাও আম্বেদকর বিভিন্ন উপসর্গের সাথে অসুস্থ হয়ে পড়েন। তার কারণ তিনি রাতে ভালো ঘুমোতে পারতেননা। কারণ তার পায়ে প্রচন্ড ব্যাথা ছিল এবং তার ডায়বেটিকসের সমস্যাগুলো তারপর তাকে insulin নিতে বাধ্য করা হয়। এইভাবে তিনি মুম্বাই যান, এখানে তিনি ব্রাহ্মণ বর্ণের doctor যোগাযোগ করেন এই ধারাবাহিকতায় ঊনিশশো আটচল্লিশ সালে তারা দুজনে বিয়ে করেন বিয়ের পর doctor শারদা তার উপাধি পরিবর্তন করেন এবং এইভাবে আম্বেদকর নামে ডাকা শুরু করেন। তাঁর কর্মজীবন ছিল অনেক ভারসাম্যহীনতা বোঝার পরে, doctor বি. আর. আম্বেদকর সামাজিক পরিবর্তনের দায়িত্ব গ্রহণ করেন। এবং সর্বভারতীয় গঠন করেন। তিনি সমাজসমস্কারে একজন উৎসাহী সমর্থক ছিলেন, তার জন্য গঠন করে তিনি অস্পৃশ্যতা চর্চা এবং অন্যান্য অনেক বৈষম্যের মতো পূর্ববর্তী সমস্ত ভারসাম্যহীনতার মধ্যে দিয়ে তিনি সংস্কারের চেষ্টা করে ছিলেন। আধিপত্যের কারণে এটি মোটেই সহজ ছিল না। ব্রিটিশ লোকেরা চিন্তিত ছিলেন যে এই গোষ্ঠী রক্ষণশীল এবং অনমনীয় শ্রেণীগুলির চলে যাবে। নিম্নবৃত্তকে সমর্থন দিতে থাকে। এইভাবে উনিশশো কুড়ি এর দশকে তিনি বোম্বেতে এক বক্ত্রিতায় স্পষ্টভাবে বলেছিলেন- যে যেখানে তার ব্যক্তিগত পছন্দ এবং দেশের পছন্দগুলি বিবৃতি করেন। তিনি দেশকে অগ্রাধিকার দেবেন। তিনি নিম্ন বিভাগে অগ্রাধিকার দেবেন এটা সবাই বুঝতে পারে। আর সেখান থেকে তিনি হয়ে ওঠেন দরিদ্রদের ত্রাণকর্তা। এইভাবে তিনি সমস্ত দরিদ্রদের দ্বারা দাঁড়িয়েছিলেন, এবং নিম্ন সম্মান নিশ্চিত করার জন্য শেষ নিশ্বাস পর্যন্ত লড়াই করেছিলেন। ঊনিশশো কুড়ি এর দশকে তিনি বেশ কয়েকটি দেন। সহযোগিতা মূলক আলোচনা করে। মহাত্মা গান্ধী এবং বি. আর. আম্বেদকর ঊনিশশো বত্রিশ সালে একটি ঘোষণাতে একমত হওয়ার সিদ্ধান্ত নিয়ে ছিলেন। ঊনিশশো পঁয়তাল্লিশ সালে আম্বেদকর কংগ্রেস এবং গান্ধী জন্য কি করেছে? শিরোনামের একটি প্রতিবেদন তৈরি করে ছিলেন। তিনি মহাত্মা গান্ধীর অভিলক্ষে মানতে না চেয়ে উল্টো প্রশ্ন করেছিলেন কারণ তাঁর প্রতি অভিযোগ করা হয়েছিল যে তিনি নাকি ওই সম্প্রদায়ের পক্ষপাতী ছিলেন। উনিশশো চৌত্রিশ সালে আম্বেদকর স্বাধীন labour party গঠন করেন। ঊনিশশো সাঁইত্রিশ সালে কেন্দ্রীয় বিধানসভা নির্বাচনে তাঁর দল পনেরোটি আসন পেয়ে ছিল। একই বছর উনিশশো সাঁইত্রিশ সালে আম্বেদকর তার তা বইটি প্রকাশ করেন। সেখানে তিনি নিবেদিত প্রাণ নেতাদের সমালোচনা করেন এবং দেশের কাঠামো সংযোজনা করেন। পরবর্তীকালে তিনি রুদ্রকারা শিরোনামে আর একটি বই লিখে প্রকাশ করেন। যার ভেতরে তিনি রূপরেখা দিয়েছিলেন যে কিভাবে নিচু সম্প্রদায়গুলি এসেছে এবং এখন চিকিৎসা পাচ্ছে। ভারত ব্রিটিশ নিয়ন্ত্রণ করে স্বাধীনতা লাভের পরেই পনেরোই august ঊনিশশো সাতচল্লিশ সালে তিনি তাঁর রাজনৈতিক দলের নাম পরিবর্তন করে all ইন্ডিয়া trust party রাখেন। যাইহোক ভারতের গণপরিষদের জন্য ঊনিশশো ছেচল্লিশ সালে নির্বাচনে আম্বেদকরের দল ভালো ফল করতে পারেনি। এর পরে কংগ্রেসের মহাত্মা গান্ধী হতদরিদ্রের হরিজন হিসাবে করেছিলেন। আর এইভাবে সমস্ত নিম্নশ্রেণী জাতিদের হরিজন বলা শুরু হয়। তবুও আম্বেদকর তিনি ভারতীয় সমাজগুলি থেকে অস্পৃশ্যতা দূর করার লক্ষ ছিল। গান্ধী এই বক্তব্যে খুশি হননি। পরে তাঁদের মধ্যে ভেদ মতবিরোধ দেখা যায়। এর পর বি. আর. আম্বেদকরকে শ্রমমন্ত্রী এবং প্রতিরক্ষা পরামর্শক হিসাবে দ্বায়িত্ব দেয়া হয়। পরে তিনি তার ত্যাগ, প্রচেষ্টা এবং প্রতিশ্রুতির প্রথম আইন মন্ত্রী হন। আম্বেদকর সমাজের সকল অংশে একটি সত্যিকারে তুলে ধরেন। এর মতে আম্বেদকর দেশের বিভিন্ন অংশের মধ্যে ভারসাম্যহীনতা দূর করা না গেলে- এবং এইভাবে সংবিধান রচনার ক্ষেত্রে তাঁর প্রাথমিক লক্ষ ছিল দেশের অভ্যন্তরে জাতিগত কুসংস্কার ও অস্পর্শতা দূর করা। এবং একটি অস্পর্শ একটি সময় প্রতিষ্ঠা এবং সকলকে মাধ্যমে একটি সামগ্রিক চিত্র হারান তিনি ধর্ম লিঙ্গ ও দিকেও মনোনিবেশ করেছিলেন। ঊনত্রিশে august ঊনিশশো সাতচল্লিশ সালে আম্বেদকরকে সংবিধানের খসড়া committee chairman মনোনীত করা হয়। আম্বেদকর শিক্ষা, সরকারি পদ এবং সরকারি চাকরিতে তপশীলি জাতি ও তপশীলি উপজাতি নাগরিকদের জন্য কোটার জন্য বিধানসভার সম্মত অর্জন করতে সক্ষম হয়। ঊনিশশো পঞ্চাশ সালে আম্বেদকর একটি বুদ্ধিজীবী সমাবেশে অংশগ্রহণের জন্য শ্রীলংকা ভ্রমন করেন। সমাবেশে অংশগ্রহণের জন্য শ্রীলংকা ভ্রমন করেন। তিনি ছিলেন হিন্দু ধর্মের শেষ পর্যন্ত তিনি বৌদ্ধ বিশ্বাস দ্বারা। এতটাই প্রবত্তক হয়েছিলেন যে তাকে বৌদ্ধ ধর্ম পরিচালিত করেছিলেন। ভারতে ফিরে এসে তিনি বেশকিছু বৌদ্ধ ধর্মগ্রন্থ রচনা করেন। ছয় বছরের বুকু বাড়ির বাইরে রোয়াকে বসে খেলা করছিল। বাড়ির সামনে একখানা রিসকা এসে থামলো রিস্কা থেকে নেমে দুটি বেজায় মোটা শোটা ভদ্রমহিলা আর একটি বুকুর মত বয়সের ছেলে সেটি নেহাত রোগা নয়। বুকু খেলতে খেলতে তাকিয়ে আবা অবাক হয়ে গেল আরে বাবা রিসকায় অতটুকু খোলার মধ্যে এত জায়গা হয়েছিল কি করে? দুটি ভদ্রমহিলা এক হেঁটে একটি মহিলা এক গাল হেসে বললো কি খোকা চিনতে পারছো? বুকু দুই কোমরে দুটি হাত দিয়ে দাঁড়িয়ে ওদের কি এ টুকু ভেবে নেয় তারপর গম্ভীর ভাবে ঘড়ির আহ ঘড়ির ঘড়ির মতো দুই দিকে মাথা নেড়ে, মহিলার মহিলা দুটো তো ওই ধরন দেখে আহ হেসে খুন। আহ এক একজন একজন বললেন আহা আমরা এসেছি সেই ওই কবে আর মনে থাক বে কি করে আহ থাকবে কি করে। বুকু মতো বললে তাছাড়া তখন হয়তো এত মোটা ছিলে না আপনারা এত মোটা কেউ কে দেখেনি কখনো। শুনে দুজনের মধ্যে একজন মুখে বেশ একটু গম্ভীর করে উঠলো আর একজন কিন্তু হেসে উঠলো। খু খু খু খু করে হাসছে হাসছে বললো নির্মলা ছেলেটি তো আচ্ছা মজা করতে কথা বলে তা তোমার মা বাবা আছে তো খোকা হ্যাঁ চলে চলে চলো বাপ্ বলে এ এর বাড়িতে মধ্যে ঢুকে পড়লো। শুধু ঢুকে পড়ে না একবার বসেই পড়ে বাড়ি ঘরে হালকা হালকা দুইখানা আহ বেতের চেয়ার এর মধ্যে নিজেদেরকে বেশ কায়দা করে ঠেলে দিল আহ কাপ কাঁপতে কাঁপতে বলল কই খোকা তোমার মা? মা মা ওই যে তিনতলায় ছাদে রান্নাঘরে আহ ও ওরে বাবা উঠে এরা তিনতলায় সিঁড়ি ভেঙে আর আহ উঠতে পারেনা। বাবা রক্ষে কর। উ বাড়ি থেকে কি আজ বেরিয়েছে দু বার দুদিন বাস বদল শেষ রিসকায় যাও। বাবা ছুটে তিনতলায় গিয়ে খবর দিল এসো তোমরা মাকে বলো গে। উত্তর

নতুন আসা ছেলে টি যার নাম আহ ডাবলু, চেয়ারে গুছিয়ে বসার বদলে একখানা চেয়ার ঢুকে ঠেলেছে টেবিল ঢাকাতেই টেনে ঝুলিয়ে দিয়েছে টেবিলের উপরে খাতা খাতাগুলো এলোমেল রয়েছে একেবারে ঘরের ওদিককার দেওয়ালে রাখা

বাইরের সারি থেকে একসঙ্গে তিন চার খানা বই নামিয়েছে। দূর ছাই ছবি নেই বলে বইগুলো মাটিতে ফেলে রেখে অবশেষে জানলার ধাপে ধাপের উপর উঠে বসে শুরু করেছে। বুকু এসে বলল মা আসছে বলে যে ওদিকে কি কাণ্ড করছে তুমি আলমারি ভেঙে বই নামাচ্ছো, ডাবলু বুকুর দিকে চোখ পিটপিট করে তাকিয়ে উত্তর দিল ইস আলমারি ভেঙে একবারে একবারে হয়ে ফেলেছে বলে শুধু তো খুলেছি বুকু আহ জোর গলায় বল বলে। তা খুলেছ বা কেনো? ও বই কার তা জানো?

ধার ধারেনা। ঠোঁট উল্টে বলে ভারী তো বই আহ হতচ্ছাড়া বই ছবি নেই। বুকু গম্ভীর ভাবে বললো ছবি থাকবে কি জন্য ও কি ছোটদের বই? ও তো বড়দের বই। যেমন হাতির মত চেহারা তোমার তেমনি হাতির মতো বুদ্ধি আচ্ছা আসুক না।

শিমু মাসি আর অন্যটির নাম বেনু মাসি আর চোখ ড্যাব ড্যাব করে বুকুর কথা শুনছিল একেবারে রেগে গম গম করে ছেলের ছেলেটিকে বলল ডাবলু এ তুলে রাখ বই তুলে রাখ এসব জায়গা নিয়ে বাড়ি নয় বুঝলে? এই তো ছেলেকে শাসন করার জন্য গেল ভেবে নিশ্চয় হয়ে তারা মনে মনে বুকুর বুকু করে কি অসভ্য ছেলে বাবা কথা নয় তো যেনো ছেলেটির কি শিক্ষা দিয়েছে নির্মল একেবারে ঘরে এসে ঢুকে বুকুর মা

করে শুরু শুরু করে দেয় ওমা আমার কি ভাগ্য ছেনু মাসি বেনু মাসি যেন এতদিন যে বুঝি মনে পড়লো আমি তো ভেবেছিলাম ভুলেই গেছো আমাদের। সত্যি কতকাল পরে দেখা কি আনন্দ যে হচ্ছে কি করে বলবো এত ভালো লাগছে ছেনু মাসি বুকুর মা যতক্ষণ কথা কইছিল। বুকু অবাক করে আহ ফেল ফেলিয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে ছিল কথা শেষে

ভালো না লাগে এখন আবার ভালো লাগছে বলছে কেন ছেলের কথা শুনে বকুর মায়ের এর মাথা আহ বজ্রঘাত আহ একি সর্বনাশ ছেলে তিনি না হয় বলে ফেলছেন দুটি কথা তাই বলে এমনি করে হাটে হাড়ি ভেঙে দেবে ছেনু বেনু দুই বোনে দুই চারটি চোখ কাঁপিয়ে উঠে গেল। তারা বলল যত তোড়জোড় করে এই উত্তর পাড়া উত্তর উত্তরপাড়া থেকে ভবানীপুরে ছোট ছুটে এসেছে পাতানো বোনঝিটির সঙ্গে দেখা করতে তার আর তার কাছে কিনা এই এদিক ওদিক বুকুর মা সিনেমার টিকিট কেনার রয়েছে তা তো আর এরা জানে না সে কথা ফাঁস করে ফাঁস করে না বুকুর মা। ছেলের কথার উপর ঝাপটা মেরে বলল কি শুনতে কি শুনতে হতভাগা ছেলে যা যা হয় বলে হলো ছেনো মাসি চেনো মাসি চালতা চালতা গাল ফুলিয়ে তোলার মতো কি গম্ভীর ভাবে বলল আহা তা লোককে গাল দিচ্ছি কেন নির্মল সত্যি তো অসম্ভব এলো পরে কাজের ক্ষতি করে দিলাম বুকুর মা করে বলল কিন্তু মা কিন্তু না মাসিমা এই সময় কোন কাজ থাকে না আমার এখন বিকেল বেলায় আবার এত কি কাজ কিন্তু বুকু শেষ করতে দেয় না টুক করে তাড়াতাড়ি বলে ওঠে বা কাজ নেই কি এখানে তো গাদা গাদা কাজ। সিনেমার টিকিট কেনা রয়েছে না আমাদের? বাবা বাবা এলে তো চলে যাব তাড়া তাড়াতাড়ি রুটি টুটি সব সব করে নেবে না এত তাড়াতাড়ি কথা বলে বুকু তাদের আর কথার মাঝে মাঝে থামলো ই না। এত যদি বুকুর মাছেলের কান কান মেরে লাল করে ছাড়লো। দোষ দেওয়া যার যাকে কান মেরে বেরো হাত হাত ভাঙ্গা লক্ষ্মী ছাড়া ছেলে পেয়েছে নাকি আজকে আহ সত্যি দিয়ে ছেলেকে ধরে মারলো। রাগ করে তোমারই বলো ছেনূ মাসি কেবল কেবল বানিয়ে কথা বললো। বুকু চলে চলে যেতে বুকুর মা ডাবলু কে নিয়ে পড়লো। ওমা ডাবলু যেনো দেখেনি এতক্ষণ। এত বড় হয়ে গেছে আর কি সুন্দর দেখতে হয়েছে বেনু মাসি তোমার ওই ছেলেটি বোধহয় সবচেয়ে ফর্সা তাইনা? এতই তো এতই তো পরে কালো কালো ছেলে দের কে ফরসা বলা ছেলে কি সোনার ছেলে বলা নিয়ম তাছাড়া আবার নিজেদের ছেলের মত কথা গুলো ভুলিয়ে দেওয়ার জন্য বেশি করে বলছে সব বুকুর মা। নাহলে সত্যি কি আর ডাবলু আলমারি ফরসা না বেনু মাসি একেবারে একটু প্রশ্ন করে হয়ে বলল মা ডাবলু ছেলে বেলা ওইরকম ছিল এখন রোদে ঘুরে ঘুরে তা তোমার বুকুর ও কাল হয়ে হয়ে গেছে আমার বুকু তো কালো ই ছিল তারপর ডাকলো বাবু কি পড়তে টানতে শিখল ইস্কুল ভর্তি হয়ে নাকি বেনু মাসি কি বলতে যাচ্ছিল? তড়বড় করে বলে উঠলো আহ কাঁচকলা স্কুল ভিতরে ভর্তি করে দিলো তো আবার বাবার বাবাটি যেন বলল সাত বছরে ছেলে ইস্কুলে সাত টাকা খবর পাবে পাবে না দিতে পরে দরকার নেই চাষবাস করে খাবে একেবারে বেণুমাসির মুখ চুন ছোটবেলাদের সামনে যথেষ্টই কথা বলার ফল টেনে পান ছোট বোনকে সামলাতে ছেনু মাসি হি হি করে করে হেসে উঠলো হেসে উঠলো তোর ছেলেটা কি পাকা পাকা কথা শিখেছে বেনু শুনে হাসি পায় আহ আব্বা আব্বা ছেলের মুখে সেই কুই ছুটেছে ফুটেছে. সত্তর বয়সের বেনুর হয়ে উঠেছে তিনি বললেন আজকালকার সব ছেলে ওইরকম দিদি এখন এক্ষুনি দেখ না নির্মলা ছেলে ডাব্লুর দু বই দুইখানা একটুকু হাত দেওয়ার জন্য কি রকম করে কিনা যেমন হাতির মতো দেখতে তেমনি হাতির মতো বুদ্ধি সেজকাকা তোমার পিঠ ছাল তুলে দিবে এই সব টেনে টেনে টেনে টেনে হাসতে থাকলো বেনু মাসি শুনে তো বুকুর মা হঠাৎ আজ কি হলো ছেলেটা সত্যি ভুতের টানলে পেলো নাকি কই এমন অদ্ভুত বেয়ারা তো ছিল না আর প্রায় কাঁদোকাঁদো হয়ে বললো সত্যি এই ছেলেকে নিয়ে যেন আমাদের কি জ্বালায় হইছে ছেনু মাসি হাড় ভাজা ভাজা করে গেল যত বড় হচ্ছে তত যেন তার

তেমনি বোকা নয় যেন সহজে ছেলেকে পাগল বলেই তা বিশ্বাস করে